মধ্যিখানে চারটে পাঁচটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। লাল সাদা একটা --

পেঁয়াজি কালার গাড়ি আছে কোটা মানুষ হেটে যাচ্ছে একটি প্যান্ডেল করা আছে মনে হচ্ছে কিছু মিছিল ফিছিল আছে বড় মাঠের মধ্যে চারটে পাঁচটা সবুজ রঙের গাছ আছে কিছু মম মানুষ হেটে যাচ্ছে।

হলদে কালার চেয়ার দেয়া আছে। সাইড -এ একটা আসবেস্টস দেয়া ঘর আছে। কিছু বাচ্চারাও গেঞ্জি সবুজ কালার গেঞ্জি গোলাপি কালার ।

গেঞ্জি পরে বাচ্চারা দাঁড়িয়ে আছে মহিলারা শাড়ি পরে আছে কেউ গোল--

উমঃ বড়ো বয়স্ক মহিলারাও আছেনীল কালার কাপড় পরে আছে একজন বাসন্তী কালার কাপড় পরে আছে একজন হলদে কালার পরে আছে।

উমম পাশে গঙ্গার চড়াতে কি ধান চাষ হয়ে আছে কিছু মাঠে সাদা রঙের গরু চরছে ।

ইটা লাল নীল সবুজ রং দিয়ে কাটিং করা আছে কিছু লোক উ কীর্তন করছে।

একটি আমহিলা লাল কালার গোলাপি কালার শারি পরে আছে গ্রিল দেয়া।

এ দাঁড়িয়ে আছে সাইড -এ একটা বড় নারকেল গাছ হয়ে আছে নীল কালার -এর স মাঠ টা সবুজ রঙের ছোট ছোট ঘাস--

ছেলেমেয়েরা ব্রিজ এর ওপরে দাঁড়িয়ে আছে সাইড এ কিছু লোক আরো জালফাল ফেলছে।

কেনা কাটা করছে কিছু লোক লিচু চকলেট বিক্রি হচ্ছে একটা চুবড়ি আছে চুবড়ির ওপরে কিছু চক --